এ সেটা আরো সুন্দর তা খুব ভালো লেগেছে দেখতে। সা উপরে আকাশের রঙটা আরো ভালো লেগেসে।

খুব ভালো লেগেছে দেখতে খুব সুন্দর সামনে গাছ আছে গাছ গুলো আরো সুন্দর পাশে মালিক আছে মালিক গুলো আরো --